কাছে তিনটা মূর্তি আছে তি একটি লোক আছে লোকটা মূর্তির পুজো করছে ইটা মন্দিরের পিক ।

পিক -টাতে দশটা ছেলে আছে দশটা ছেলে কে ছিড়তে নিয়ে--

পিক -টাতে মোজা ঘড়ি অনেক কিছু মেলাতে আছে--

পিক -টাতে রোড এর ধারে গাড়ি দাঁড়িয়ে আছে।

এ পিক -টা একটি লোক দাঁড়িয়ে আছে ।

পিক -টার একটি পাথরে পর্যাপাত ই আঁকা আছে।

খুব সুন্দর দেখতে লাগছে।